ঠাকুরের মূর্তি রয়েছে সামনে দুটো টেবিল আছে টেবিল -এর উপর কিছু রাখার রয়েছে খুব সুন্দর ভাবে সাজানো এখানটায়।

ছাগল রয়েছে যারা এখানে ঘাস খাচ্ছে খাবার রাখা হয়েছে এখানে খাবারের জায়গা রয়েছে।

এটা একটা ক্যাফে যেখানে অনেক লোক রয়েছে কিছু লোক ক্যাফের কাছে গিয়ে জিনিস নিচ্ছে কিছু বসে আছে চেয়ার রয়েছে বসার ।

ওপরে অনেক কিছু দেখা যাচ্ছে ক্যাফেটা খুব সুন্দর ভাবে লাইটিং করা ।

এখানে পাথর রয়েছে কিছু পাথরের ওপর কয়েকটা হাঁস বসে ।

অনেক নানান ধরণের ক্রিম সাজিয়ে রাখা আছে রেকের মধ্যে --

যেখেনে অনেক ধরণের কসমেটিকসের জিনিস রয়েছে ।

অনেক কিছু সাজানো রয়েছে ফ্যান চলছে লাইট রয়েছে দুজন মানুষ দাঁড়িয়ে আছে ।

গাছ দেখা যাচ্ছে এখানে কিছু পতাকাও রয়েছে ।

যেখানে অনেক বাচ্চা খেলাধূলা করতে দেখা যাচ্ছে ।

এটা কোনো একটা খেলার জায়গা যেখানে অনেক জিনিস রয়েছে বোঝা যাচ্ছে না কি আছে ।

সামনে একটা বসার জায়গা রয়েছে কয়েকটা চেয়ার রয়েছে টেবিল আছে টেবিলের উপরে একটা জলের বোতল রয়েছে লাইট ফ্যান --

সবুজ গাছ-গাছাড়ি অনেক রয়েছে আকাশ দেখা যাচ্ছে রং ।

এবং অনেক ছোট ছোট গাছ রয়েছে লাল কালারের গাছ রয়েছে পাতাবাহার --

ঘেরাও করা সাইড -এ অনেক গাছ রয়েছে অনেক বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং -এর মধ্যে--

যেখানে একজন সিস্টার বাচ্চাদের কাছ থেকে সব কিছু জেনে নিচ্ছেন ।

এটা কোনো একটা একটা অফিস বা কিছু হবে যেখানে দরজার সামনে একটা ঘড়ি লাগানো ।

বিল্ডিং দেখা যাচ্ছে মাঝে একটা ডিভাইডার আছে ।

সবাই ক্যারাটে শেখানোর মানুষজন রয়েছে তো এখানে দৌড় করানো হচ্ছে পাশে একটা বাইক -ও যাচ্ছে।

ফোনে একটা কিছু র‌্যাকের মতো ঝোলানোর জায়গা আছে সেখানে কিছু জিনিস ঝুলছে ।

পাশে দাঁড়িয়ে আছেন একজন মানুষ মাস্ক পরে আছে পেছনে একটা লাইট দেখা যাচ্ছে।

আর একটা পোস্টার রয়েছে জানলা দেখা যাচ্ছে ।

অনেক সুন্দর দেখতে জলটা সবুজ কালারের দেখা যাচ্ছে চার সাইডে অনেক গাছ ।

এখানে এখানে শাল দিয়ে সিংহাসনের মধ্যে ঠাকুরকে ঢাকা দেওয়া হয়েছে সামনে গ্রিল রয়েছে চার সাইডে --

এটা একটা কোনো ব্যারাজ বা কিছু ওপর দিয়ে রোড গেছে সাম নিচে জল যাচ্ছে চার সাইডে গাছ রয়েছে অনেক সামনে একটা দেখা যাচ্ছে ।